ওপরে আকাশ আছে নীল রঙের নীল এবং সাদা এবং বাড়িটা খুবই সুন্দর দেখাচ্ছে।

এখানে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে।

এই বাড়িটিকে দেখে মনে হচ্ছে যেন ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল | কিছু একটা কিছু একটা কিছু একটা --

ক্রিম ক্রিম -এর ক্রিম -এর মতো কিছু একটা রয়েছে এবং যেটা দেখে মনে হচ্ছে এমন একটা বিউটি পার্লার ।

দুদিকের মাজে একটু ফাঁকা জায়গা রয়েছে এবং সাইড -এ গাছপালা দেখা যাচ্ছে ।

এবাড়িটি খুবই সুন্দর ভাবে সাজানো আছে এবং টুনি বালব দ্বারা পুরো বাড়িটি উমম খুব সুন্দর ভাবে সাজানো আছে এবং রাত্রিবেলায় মনে হচ্ছে ছবি ইটা কারণ তার সামনে একটি লাম্প পোস্ট ও রয়েছে তার চারপাশে গাছ রয়েছে ।

এটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা পার্ক ।